তিনি তার বড় ভাইয়ের সাথে খেলেছেন দশ বছর বয়সে। তিনি এগারো বছর ছেলেদের দলে যোগ দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের একটি কলেজের দলে যোগদান করেন। প্রতিদিন আমি তাদের মতোই খেলার চেষ্টা করতাম। আর আমি আমার স্বপ্নের চেয়েও দ্রুত গতিতে খেলতে লাগলাম। মিরান্ডা ছিল হাই স্কুলের গোল গাল এবং দুর্বল শিক্ষার্থী যে কুস্তি করতে চাইতো। ওপর হালকা আঘাত করত করার করার পর করার পর সে বললো তুমি একটা তামাশা। প্রথমে সে কান্না করলো এবং পরে অনুভব করলো এভাবে ই সমাধান পাওয়া যাবে। আমাকে চেষ্টা করতে হবে আর জানতে হবে যে চেষ্টা, মনোযোগ, বিশ্বাস এবং training আমাকে কুস্তিগীর বানাতে পারে কিনা।

আমার মা মারা গেলেন এ গুরত্ব টুকু আমার মধ্যে তৈরি হলো। জীবনে কেবল সহজ ছোটখাটো কাজ করে বেড়ানো সত্যিই লজ্জাজনক কাজেই কুস্তি যখন একটা challenge হিসাবে এলো সেটা সে গ্রহণ করলো। আর চেষ্টায় সে সফলও হল। চব্বিশ বছর বয়সে মিরান্ডা শেষ হাসিটা দিল। USolympic team এ সে জয়লাভ করলো এবং এথেন্স থেকে bronze medal নিয়ে বাড়ি ফিরলো। এরপর কি হলো স্কুলের লোকেরা অনুরোধ করলো তাকে থেকে যেতে। সে ইতিমধ্যেই সেখানে সেরা হয়ে উঠেছে কিন্তু মিরান্ডা ভাবল আবার নিচ থেকে কোন কিছু শুরু করা যাক আর দেখা যাক কি পাওয়া যায় সম্ভাবনার বার বাড়তি অনেক সময় পরিপক্ক চিন্তাধারা মানুষেরা এত বেশি বিকাশ লাভ করে যে অসম্ভব কাজ করে ফেলে। উনিশশো পঁচানব্বই এর নায়ক ঘোড়া থেকে পড়ে যায়, তার ঘাড় ভেঙে যায় spinal cord brain থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে পুরোপুরি অসাড় হয়ে যায়। Medical science জানালো দুঃখিত। মেনে নিতেই হবে। এমন একটা ব্যায়াম শুরু করলো বৈদ্যুতিক উদ্দীপনার সাহায্যে যাতে শরীরের প্রতিটি অংশ নাড়ানো যায় । কেন সে নড়াচড়া করার চেষ্টা করেনি? কেন তার brain আবার আদেশ দেয়নি যে সেটা তার শরীর নিয়ে চলবে। ডাক্তারেরা জানালে যে সে বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং নিজেকে হতাশার জন্য তৈরি করেছে। এমনকি তারা আগেও দেখেছে এবং এটি খাপ খাওয়ানোর জন্য বেশ খারাপ সংকেত। কিন্তু আর কি বা করতে পারত সে সময়। এর চেয়ে ভালো আর কিছু কি ছিল? পাঁচ বছর পর পুনরায় নাড়াচাড়া শুরু করলো। প্রথমে হাত তারপর বাহু, পা এবং অন্যান্য অঙ্গ। সুস্থ হতে তখনও অনেক বাকি। কিন্তু brain scan করে দেখা গেলো তার brain পুনরায় সংকেত পাঠাতে শুরু করেছে যেটা তার শরীরে প্রতিক্রিয়া ঘটাচ্ছে। কেবল ক্ষমতার প্রসারণ ঘটায়নি স্নায়বিক প্রক্রিয়া এবং এর সম্ভাবনা সম্পর্কে বিজ্ঞানের ভাবনাকে আমল বদলে দিয়েছিল। এভাবে সে গবেষণার একটি নতুন বিশ্ব উন্মুক্ত করে দিল আর spinal cord এর আঘাত সংক্রান্ত বিষয়ে মানুষের মনে আশার সঞ্চার করলো। নিশ্চিত বিষয়ে সমৃদ্ধি । পরিষ্কার ভাবে দেখা যায় পরিপক্ক চিন্তাধারা মানুষেরা যখন বিকশিত হয় তখন সমৃদ্ধি আনে। স্থির চিন্তাধারা র মানুষ কখন উন্নতি করে যখন সবকিছু নিরাপদে তাদের মুঠোয় এসে যায় তখন। যখন কোন বিষয় অধিক challenging হয়ে ওঠে তখন তারা নিজেদেরকে smart বা মেধাবী হিসেবে অনুভব করে না। তখন তারা আগ্রহ হারায়। Semester এ pre medical শিক্ষার্থী দের মধ্যে এমনটি আমি ঘটতে দেখেছি। অনেক ছাত্রই ডাক্তার হওয়াকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করে আর এই course টির মাধ্যমে বোঝা যায় কারা আসলে ডাক্তার হতে পারবে এই course কঠিনের মধ্যেও কঠিন। প্রতিটি পরীক্ষার গড় grade হলো C plus. এমনকি যারা জীবনে A grade এর কম পায়নি তাদের জন্যে ও। বেশিরভাগ ছাত্র chemistry এর প্রতি দারুন আগ্রহ পোষণ করে। পর কিছু যেনো ঘটে। স্থির চিন্তা ধারার ছাত্র রা ততক্ষণ পর্যন্ত আগ্রহ দেখায় যতক্ষণ তারা এটিতে ভালো করে। যাদের কাছে কঠিন মনে হয় তাদের আগ্রহ এবং উত্তেজনায় ভাটা পড়ে যায়। এটি যদি তাদের বুদ্ধিমত্তার প্রমাণপত্র না হতো তবে তারা উপভোগ করত না একটা ছাত্র জানালো এটি যত কঠিন হতে লাগলো বই পড়তে এবং পরীক্ষার জন্য তৈরি হতেই নিজেকে তত জোর করতে হল। আগে chemistry এর জন্য আমি উত্তেজিত থাকতাম কিন্তু এখন এর কথা ভাবলেই বুকে ব্যথা করে। পক্ষান্তরে পরিপক্ক চিন্তাধারার ছাত্ররা আগ্রহর মাত্রাটা বরাবর দেখালো। এমনকি যখন কাজটি অনেক বেশি challenging হয়ে উঠলো তখনো। আমি যা ভেবেছিলাম এটি তার চেয়ে অনেক বেশি কঠিন কিন্তু এটি আমি করতে চেয়েছিলাম বলেই আমি বিষয়টি আমাকে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। যখন তারা বলল যে পারবেনা, আমাকে আরো পেয়ে বসলো challenge এবং আগ্রহ হাত ধরাধরি করে চললো। একই জিনিস আমরা অল্প বয়স্ক শিক্ষার্থীদের মধ্যেও দেখলাম। যে যে ছাত্র দের যখন সহজ puzzle দিলাম ওরা করলো। কিন্তু যখন কঠিন দিলাম স্থির চিন্তাধারার বাচ্চারা উপভোগ করতে পারল না। তারা চর্চা করার জন্য বাড়িতে কাজ নিলো মন বদলালো । ঠিক আছে আপনি রেখে দিন আমার কাছে আছে। একটা বাচ্চা মিথ্যে করে বলল। মূলত তারা নিজের কাছ থেকে দূরে যেতে পারেনি। puzzle সমাধানের ক্ষেত্রে যারা সেরা সেসব বাচ্চাদের জন্যেও এটি সত্যি। Puzzle talent রাও এই দমন করতে পারেনি। পরিপক্ক মানসিকতার বাচ্চারা কঠিন সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেনি এগুলো ছিল তাদের প্রিয় এবং তারা চর্চার জন্য বাড়িও নিয়ে যেতে চেয়েছে। একটা বাচ্চা জানতে চেয়েছিল আপনি এসব puzzle এর কিছু নাম রেখে দিতে পারেন। যাতে এগুলোর আর ফুরিয়ে গেলে আম্মু আমাকে আরো কয়েকটা কিনে দিতে পারে । খুব বেশি দিনের কথা নয় আমি রাশিয়ার মহান নৃত্যশিল্পী এবং শিক্ষক কাছে জানতে আগ্রহী হয়েছিলাম যে তিনি ছাত্র বাছাইয়ের ক্ষেত্রে একটি দারুণ প্রক্রিয়া ব্যবহার করতেন। এটি চিন্তাধারার পরীক্ষার একটি চালাকি এক প্রাক্তন ছাত্র বলেছে তার ছাত্রদের প্রথমে একটি trial period এ টিকতে হয়। যখন তিনি লক্ষ্য করেন যে প্রশংসা এবং সংশোধনের প্রতি তাদের প্রতিক্রিয়া কেমন। সংশোধনের প্রতি আগ্রহীদের মূল্যবান ভাবা হতো। এভাবে বলা যায় যারা আগে থাকতো যা জানে অর্থাৎ সহজ বিষয়ে আনন্দ পায় আর যারা কঠিন বিষয়ে আনন্দ পায় এদেরকে দুই ভাগে ভাগ করে নিতেন। আমি সেই সময়কে কখনো ভুলবো না যখন আমি প্রথমবার বলেছিলাম এটি কঠিন এটি মজার আমি জানি ঠিক সেই মুহূর্তে আমি চিন্তাধারা বদলেছিলাম। কখন আপনি নিজেকে smart মনে করেন? যখন নির্ভুল থাকেন। নাকি যখন শেখেন? স্থির চিন্তাধারার মানুষ মনে করে কোন কাজ কি পূর্ণতা দেওয়ার জন্য কেবল সফলতা যথেষ্ট নয় কেবল smart বা মেধাবী দেখালেই হয় না আপনাকে নির্ভুল ও হতে হবে। আর ঠিক এখনই নির্ভুল হতে হবে আমরা ছোট থেকে বড় নানা grade এর ছাত্রদের জিজ্ঞাসা করেছি তুমি কখন নিজেকে smart মনে কর? পার্থক্যগুলো মারাত্মক ছিল। স্থির চিন্তাধারার লোকেরা বলেছে যখন আমি ভুল করি না যখন আমি দ্রুত এবং নির্ভুলভাবে কাজ শেষ করতে পারি যখন আমার কাছে কিছু সোজা মনে হয় কিন্তু অন্যরা তা পারে না। এখনি নির্ভুল হওয়া কে। কিন্তু পরিপক্ক চিন্তাধারার লোকেরা বলেছে যখন বেশ কিছু কঠিন লাগে এবং আমি খুব চেষ্টা করি এমন কিছু যা আমি আগে করিনি কিংবা যখন দীর্ঘদিন আমি কিছুতে লেগে থাকি আর ব্যাপারটা বুঝতে শুরু করি এদের জন্য যথার্থতা বড় কথা নয় সময়ের সাথে সাথে শেখা challenge মোকাবেলা করা এবং উন্নয়ন ঘটানো এদের লক্ষ্য ।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

এটারও একটা ভালো ইয়ে হয়ে যাবে আশা করি আমরা এটাও খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলবো কি খবর অনেকদিন পরে কথা হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো

আমিও ঘুরে এলাম এই যখন শীতটা first পড়লো তখনই ঘুরে এলাম সিমলা থেকে ফ্যামিলি নিয়ে ও আমিও ঘুরতে গেছিলাম সিমলাতে এই কয়েকদিন আগে তা তুমি কি করে গেলে? আমি এখান থেকে হাওড়া গেলাম হাওড়ায় তোমার ট্রেন ধরলাম ওখান থেকে এক্সপ্রেস পাওয়া যায় তো ওই এক্সপ্রেস ধরে চলে গেলাম চন্ডিগড় ওখান থেকে মেট্রো ধরে চলে গেলাম ও এমনি প্লেনেও যাতায়াত করা যায় প্লেনে আমি গেছি প্লেনে করে দিল্লিতে, দিল্লি থেকে তারপরে গাড়ি করে ইয়ে চন্ডিগড় গেছি ওখান থেকে আবার টয় ট্রেনে করে গেলাম সিমলাতে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

যে সবাই বলছে যে শীতের সময় সিমলা ট্যুরটা খুব ভালো হয় তো অনেকদিন পর ছুটি ও পেলাম তাই চলে এলাম ঘুরে টয় ট্রেনের জন্য আবার আগে থেকে বুক করে রাখতে হয় না হলে পাওয়া যায় না কেরকম available থাকে না আর সিজনের সময় যেহেতু অনেক লোকজন যাতায়াত করে সেখানে ভ্রমণের জন্য যায় তো টয় ট্রেনটাও আগে বুক করতে হয় আর টয় ট্রেনে চড়ার পরে প্রায় কিছুক্ষন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 একবার গেলে ওখানে সমস্থ কিছু পাওয়া যায় পাহাড় থেকে পর্বত নদী ঝরনা সবই পাওয়া যায় ওখানে